আপনার কথাগুলো খুবই ভালো লেগেছে। আসল কথা আমরা বিগত কয়েক বছর করোনা মহামারীর কারণে আমরা প্রায় ঘরবন্দী ছিলাম বা আমাদের স্বাস্থ্য, অনেকটাই ঝুঁকিতে পড়ে গিয়েছিল করোনা মহামারীর কারণে। এই একটা ভয়াবহ মহামারী আমাদের স্বাস্থ্য সম্পর্কে অনেককিছু শিখিয়েছে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, আমাদের immunity system সম্পর্কে অনেক কিছু শিখিয়েছে। আসল কথা করোনা মহামারী বা মহামারী এটা প্রতিটা আমাদের পৃথিবীর জন্য, খুবই ভয়াবহ একটা মহামারী ছিল। আর এই করোনা মহামারীতে কিন্তু অনেক মানুষ মারা গিয়েছে আমাদের বাংলাদেশেও করোনাটা ভয়াবহ আকারে বা ভয়ংকর আকারে ছড়িয়ে পড়েছিল। করোনা মহামারীটা যেটা আমাদের জন্য খুবই ভয়াবহ বা দুঃসহ দিন কাটতো আমাদের করোনা মহামারীতে। আসল কথা আমরা এই সময়টা কিন্তু বর্তমানে উতরে এসেছি। আমাদের মহামারী থেকে আমরা যথেষ্ট ভালো feedback বা আমরা যথেষ্ট ভালো উন্নতির থেকে আসছি, এটা একমাত্র হচ্ছে আমাদের স্বাস্থ্যবিষয়ক গবেষক যারা তারা vaccine তৈরি করেছে। আমরা সবাই vaccine নিয়েছি, প্রথম dose দ্বিতীয় dose vaccine নিয়েছি এবং তৃতীয় dose ও vaccine দিচ্ছে। আর পাঁচ বছর থেকে শুরু করে ছোটবাচ্ছা থেকে শুরু করে সবাইকেই এখন vaccine দেওয়া হচ্ছে।

ক্ষমতা বৃদ্ধি করছে, যথেষ্ট ভালো কাজ বা ভূমিকা পালন করছে বলে আমি মনে করি। আশা করি আমরা এই মহামারী থেকে পরিপূর্ণভাবে নিস্তার পাবো এবং পরিপূর্ণ নিস্তার পাওয়ার, পথেই আমরা অগ্রসর আলহামদুলিল্লাহ যে এই মহামারী আমাদের ভবিষ্যতে আর আসবে না ইনশাল্লাহ, তো আমরা সবাই চাই করোনা মহামারী থেকে উতরে আসতে। আপনি একটা কথা বলেছেন যে, খেলাধুলা করতে হবে আমাদের আসল কথা খেলাধুলা করলে আমাদের আরও রোগপ্রতিরোধ ক্ষমতাটা বাড়বে, শারীরিক immunity system টাও বাড়বে, ছেলেপুলেদের মানসিক শক্তির বিকাশ ঘটবে, হম শারীরিক শক্তির বিকাশ ঘটবে। খেলাধুলা একটা সময় আমরা কিন্তু অনেক খেলাধুলা করতাম যেমন football cricket kabaddi হাডুডু, কানামাছি, কললাচর অনেক খেলাধুলা কর,

বা এদের কারণে কিন্তু তাদের অনেকটাই এই কারণে কিন্তু তাদের অনেকটা স্বাস্থ্য ঝুঁকিতে পরে যাচ্ছে বলে আমি মনে করি। আসল কথা হচ্ছে mobile mobile এর মাধ্যমে এখন আমাদের young, যুব সমাজরা mobile এ ঝুঁকে পড়েছে, mobile এ বিভিন্ন খেলাধুলা দেখতেছে, খেলাধুলা করতেছে, বিভিন্ন game আছে ফ্রী ফায়ার, পাবজী অনেক game অনেক খেলাধুলা আছে যা হম তাদের, ঘরে বসে খেলতেছে এক্ষেত্রে তাদের শারীরিক এবং মানসিক সুস্থ্যতার হারটা কমে যাচ্ছে বা অশারীরিক অমানসিকভাবে তার দুর্বল হয়ে পড়ছে এমনও অনেক আছে দিন রাত চব্বিশ ঘণ্টা mobile বা computer এ পরে থাকার কারণে, তাদের চোখের সমস্যা হচ্ছে, মাথায় সমস্যা হচ্ছে যেটা খুবই খারাপ এবং খারাপ দিক বলে আমি মনে করি। আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ আমাদের শরীরকে ভালো রাখার জন্য অবশ্যই এগুলো করা দরকার। শারীরিক চর্চা করতে হবে সকালে এবং একটু হাঁটাহাঁটি করতে হবে খেলাধুলা করতে হবে ঠিক মতো আমাদের খাবারটা ঠিক মতো নিয়মিত খাইতে হবে। এগুলো সবকিছুই আমাদেরকে করতে হবে শরীর সুস্থ রাখার জন্য। দেখেন, এখনকার medical hospital গুলোতে গেলে এখন অনেক বিপদের সম্মুখীন হতে হয় আপনি suppose একটু আপনার পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়েচ্ছে আপনি একটা medical গেলেন কিন্তু medical এ গেলেও, আপনি ঠিক মতো চিকিৎসাটা পাচ্ছেননা। সেখানে আগে বিভিন্ন ধরেনের দালাল থাকে, দালালগুলো ধরতে হয় দালালীর সবাই এসে দালালী করে, তারপরে আপনার চিকিৎসাটা শুরু হয়, তারপরে ঠিকভাবে চিকিৎসা হয়না। এই দালালের প্রতারণাগুলো অনেক খারাপ দিক দিয়ে যাচ্ছে এবং আমাদের দেশের, চিকিৎসা ঘাটটাও আসতে আসতে অনেক নিচের দিকে যাচ্ছে। আপনি পাশের দেশে দেখেন ইন্ডিয়াতে যেমন বাংলাদেশ থেকে সবাই ইন্ডিয়াতে চিকিৎসা করতে যায় সেখানে চিকিৎসার খরচটা কম, কিন্তু বাংলাদেশে চিকিৎসার খরচটা অনেক বেশি পরে। তারপরে বাংলাদেশে চিকিৎসাটা ভালোভাবে হয়না, তারা ঠিকভাবে checkup করে না। আপনার হয়েছে জ্বর আপনায় বললো আপনার, আপনার হয়েছে অন্যকিছু এভাবে তার বুঝায় দেয় আপনার liver এর সমস্যা আপনাকে বলল আপনার kidney তে পাথর জমছে, বাংলাদেশের চিকিৎসাটা হয়ে গেছে এরকম। কিন্তু ইন্ডিয়াতে গেলে সেরকম কোনো ভোগান্তিতে আমাদেরকে পড়তে হয়না এবং সেখানে চিকিৎসার মানটাও অনেক ভালো এজন্য বাংলাদেশের মানুষগুলো সব বাইরের দেশে গিয়ে চিকিৎসাটা করায়। সেখানে উন্নত গণ্য মানের চিকিৎসা পাওয়া যায় উন্নত ডাক্তার থাকে, ভালো ভালো ডাক্তার থাকে, কিন্তু আমাদের দেশে ভালো ভালো ডাক্তারও পাওয়া যায়না, ভালো medical ও পাওয়া যায়না, এখানে চিকিৎসাটাও ভালোভাবে দেয়না। সবকিছুই তো এখন অন্যরকম system হয়ে গেছে, আপনি কি মনে করতেছেন? জি জি জি আসলে হচ্ছে আমাদের বাংলাদেশেও কিন্তু ডাক্তার অভিজ্ঞ ডাক্তার আছে, অনেক বড়ো বড়ো ডাক্তারও আছে আমাদের দেশে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের দেশে যে ডাক্তারগুলো আছে তারা বিভিন্ন, private medical এ বসতেছে বা সরকারি medical এ তারা ঐভাবে সময় দিচ্ছে না। আসলে তা আমাদের নিম্নমধ্যবিত্ত দেশ হচ্ছে বাংলাদেশ, এই দেশে বেশিরভাগ মানুষই সরকারি হাসপাতালে, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে অভ্যস্ত কারণ সরকারি হাসপাতালে আমাদের খরচটা একটু কম করে। এখন সরকারি হাসপাতালে যে বড়ো বড়ো ডাক্তারগুলো আসে বা ডাক্তাররা আসে তারা সরকারি হাসপাতালে সেইভাবে রুগী না দেখে রুগীদের refer করে যে আপনার এই হাসপাতালে আসেন বা এখনে আসেন আমি এখানে বসি। তো এইখানে রুগীদের তেমন টাকা থাকে না, অনেক পরীক্ষানিরীক্ষা অনেক দেওয়া হয় যে কারণে তাদের মানসিকভাবে বা আর্থিকভাবে,

রুগী প্রচুর পরিমাণে রুগী হওয়ার কারণে পরীক্ষানিরীক্ষা ভালোভাবে দেখতে পারছেনা, বা রুগীর কি সমস্যা, রুগীকে একটু সময় দিয়ে যে দেখবে বা শুনবে আপনার কি কি সমস্যা, বা কি হয়েছে বা কবে থেকে হয়েছে, কতদিন থেকে হয়েছে একটু বিস্তারিত জানবে সেই জানার সময়টা তাদের হাতে থাকে না। তারা যত তাদের চিন্তা ভাবনা এরকম যে আমি যত রুগী দেখবো তত আমার টাকা। টাকার চিন্তা ভাবনা করলে তো আসল কথা স্বাস্থ্যসেবাটা, স্বাস্থ্য তো এক ধরনের সেবা, এই সেবাটা তো হয়না। আসল কথা রুগীদের সময় দিতে হবে রুগীদের মুখে বুঝতে হবে শুনতে হবে, তারপরে পরীক্ষানিরীক্ষার মাধ্যমে তাদের রোগ চিহ্নিত করার মাধ্যমে যদি চিকিৎসা দেওয়া থাকে বা দেওয়া হয়, তাহলে আমি মনে করি যে এই সমস্যা থেকে বাংলাদেশের অতি তাড়াতাড়ি অতিদ্রুত, উন্নতির দিকে আগাবে বলে আমি মনে করি। আপনি কি মনে করেন, আপনি কিছু বলবেন? হ্যাঁ বাংলাদেশের চিকিৎসা আসলে আগানোর দিক দিয়ে,

একটু দেরী হবে, কারণ এখন যে পরিস্থিতি হয়ে গেছে সেক্ষেত্রে এখন আগানোটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে সেদিকে একটু সরকারকে একটু নজর দিতে হবে, সরকার যদি বিশেষ কোন নজরদারি করে। তাহলে সেক্ষেত্রে হয়তো বা এই ভুলগুলো ঠিক সংশোধন হইতে পারে তাহলে আমাদেরকে এই সমস্যার সম্মুখীন হইতে হবেনা।

আমাদের দেশে ধরেন বড়ো বড়ো যদি কোন অসুখ হয় সেক্ষত্রে সেখানে চিকিৎসা হয়না, আমাদেরকে লন্ডনে চলে যাইতে হয়। লন্ডনে গিয়ে সব চিকিৎসা করে নিয়ে আসে।

ধরেন বড়ো বড়ো যারা নেতার আছে নেতারা বাইরের দেশে গিয়ে চিকিৎসা করে তাদের শরীর যদি অসুস্থ হয়, কিন্তু দেশের মানুষ যারা গরীব মধ্যবিত্ত মানুষ আছে তারা কি দেশের বাইরে গিয়ে কি করে চিকিৎসা করবে। সেটাও সরকারকে নজরদারি দিতে হবে দেশেও যেন আমি এরকম কোন ডাক্তারকে নিয়ে আসতে পারি সরকারিভাবে এবং কম খরচে যেন তারাও চিকিৎসাটাও করাইতে পারে যারা গরীব আছে মধ্যবিত্ত আছে তারা যেন, এই সব চিকিৎসাগুলো করাইতে পারে সেইক্ষেত্রে বিভিন্ন জায়গাতে বিভিন্ন গ্রাম বা পল্লীতে সরকারিভাবে যেন camp বসানো যায়, camp যদি বসানো যায় তাহলেও সেইক্ষেত্রে গরীব বা মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য এটা ভালো হবে। আপনি কি মনে করেন? জি আপনি অনেক সুন্দর বলেছেন, আপনার কথার সঙ্গে আমি সহমত যে বিভিন্ন free medical camp করলে গরিবরা, হত দরিদ্ররা এই সেবাটা পেয়ে থাকবে বা এই সেবাটা পাবে বলে আপনি,

হ্যাঁ এগুলো করতে হবে এবং বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে এরকম যদি ডাক্তার গিয়ে দেখ তার সেক্ষেত্রে অনেক ভালো হবে এবং free চিকিৎসাটাও, দরকার আছে বাংলাদেশের জন্য যেহেতু বাংলাদেশ নিম্নমধ্যবিত্ত দেশ, সেক্ষেত্রে তারা ভালোমতো চিকিৎসাটা পায়না এবং অনেক জায়গাতে আছে regular সরকারিভাবে tips দেওয়া দরকার যে শরীরস্বাস্থ্য কিভাবে ভালো থাকে। online এ হোক mobile এ হোক বা paper পত্রিকায় হোক এগুলো বিষয়ে সরকারকে tips দিতে হবে যে কিভাবে দেশকে ভালোভাবে এবং সুস্বাস্থ্য ভাবে রাখা যায় সবদিক থেকে সবদিক দিয়ে দাই করতে হবে আমাদেরকে,

জি জি জি আপনি খুবই ভালো বলেছেন যে নিয়মিত আমাদের শরীরচর্চা করতে হবে ব্যায়াম করতে হবে নিয়মিত শরীরচর্চা,

immunity system টা বাড়বে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে, আমাদের blood circulation যেটা সেটা বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। সুস্থ সবল থাকতে হলে নিয়মিত শরীরচর্চাটা খুবই, আর গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমি মনে করি। আমাদের প্রতিটা নাগরিকেরই কর্তব্য বা প্রতিটা জনগণেরই প্রয়োজন বা কর্তব্য যে নিয়মিতভাবে সে শরীরচর্চা করে নিজেকে সুস্থ সুন্দর এবং fit, আর রাখার জন্য ব্যায়ামচর্চাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমি মনে করি। আপনার সাথে কথা বলে আমারও খুবই ভালো লেগেছে, আল্লাহ হাফিজ।

সময়ের অপেক্ষা ছাড়া আর কোন বাঁধা থাকবে না তবে উপস্থাপনা ও বক্তৃতার মত অসাধারণ এই দক্ষতায় সবার জন্যই দুটি বড় অন্তরায় রয়েছে। আর সেটা হচ্ছে জড়তা এবং ভয় আর কেউ যদি এই দুটিকে কাটিয়ে উঠতে পারে তবে এসে দক্ষতার যুক্তিতে শুধু নিদর্শন করি মন্ডলীয় নয় কোটি কোটি মানুষের কাছে হতে পারে সমান জনপ্রিয়। উপস্থাপনা ও বক্তব্যে কিভাবে আপনার ভয় জরতা দূর করবেন সেরকম চমৎকার কিছু tips জানাবো আমার আজকের এই video তে প্রিয় দর্শক চলুন প্রথমে আমরা আমাদের সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা করি অর্থাৎ কি কারনে উপস্থাপনা এবং বক্তব্যে আমাদের মধ্যে এত ভয় এবং জড়তা কাজ করে সেটা খুঁজে বের করি এরপর এগুলো সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা করব পরিচালনা উপস্থাপনায় কিংবা বক্তব্য শুরু করতে গিয়ে যদি আমার এরকম মনে হয় শুরুতেই আমি কি বলবো আমি কি গুছিয়ে বলতে পারব আমার কথা কি দর্শক মনোযোগ দিয়ে শুনবে এ ধরনের confuction যখন আপনার মনে কাজ করবে তখন স্বাভাবিকভাবেই আপনি nervous হয়ে পড়বেন আপনার চোখে মুখে একটা ভয়েস ছাপ পরিলক্ষিত হবে অসম্ভব রকম জড়তা আপনার সাবলীলতাকে নষ্ট করে দেবে আপনি যে ভাষায় উপস্থাপনা করবেন সেই ভাষার প্রতি দক্ষর না থাকার কারণে শব্দ ভান্ডার সমৃদ্ধ না থাকলে উচ্চারণ শুদ্ধ না হলে আপনার মধ্যে এ ধরনের confuction কাজ করবে আত্মবিশ্বাসের অভাব দেখা দিবে আর এই কারণেই এই জায়গাটিতে আপনার মুখে প্রচন্ড রকম ভয় এবং জড়তা কাজ করবে আপনি যখন অনুষ্ঠান উপস্থাপনা কিংবা বক্তব্যের জন্য মঞ্চে উঠবেন তখন আপনার সাথে আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অতিথি হিসেবে মঞ্চে থাকবেন আপনার উপস্থাপনা বা বক্তব্য শুরু করার সময অতিথি দের সম্বোধন এবং decision এর ক্ষেত্রে বিশেষ করে প্রথম কয়েক second এর মধ্যে ও বক্তৃতার দিকে সকল দর্শকদের মনোযোগ আকর্ষিত করে নিয়ে আসবে চমৎকার যেসব technique ব্যবহার করে গুণী উপস্থাপক এবং জনপ্রিয় বক্তারা শুরুতেই সকলের তাক লাগিয়ে দেন

অতিথিদের সম্বোধন কত মর্যাদা অনুযায়ী নাম ঘোষণা ও তাদের ক্ষেত্রে যথাযথ বিশেষজ্ঞ বের করা দক্ষতা না থাকলে এবং যেকোনো আয়োজন কিংবা বক্তৃতা শুরু করার technique গুলো জানানো থাকলে ভালো করতে না পারার একটা আশঙ্কা মনের মধ্যে কাজ করে এই শঙ্কায় আপনার উপস্থাপনা কিংবা বক্তব্য সাবলীল হবে আত্মবিশ্বাসের সাথে শুরু করার পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায় আমি উপস্থাপনা এবং বক্তব্য সম্বোধন করতে গিয়ে যখন অসংখ্য মানুষের সামনে মঞ্চে দাঁড়ানো তখন যদি আপনার এটা মনে হয় আপনারা দেখতে ঠিক কেমন লাগছে আপনাকে ভালো লাগছে কিনা আপনার পোশাকটি আজকের অনুষ্ঠানের সাথে মানানসই কিনা

অগণিত দর্শক তাদের সামনে কথা বলতে গিয়ে আপনার তাদের চোখের দিকে তাকাতে পারছেন না সকলের দিকে না তাকিয়ে শুধু একটি জায়গায় দৃষ্টি রাখছেন একটি নির্দিষ্ট জায়গায় ডানে কিংবা বায়ে অথবা উপরের দিকে যেকোনো একটি জায়গায় তাকিয়ে আছেন সব সকলের সাথে eye concert করতে পারছেন না আপনি নিজেও বুঝতে পারছেন না ঠিক কোথায় তাকাচ্ছেন কথা বলার সময় আপনার হাত কোথায় রাখবেন কতটুকু নাড়াচাড়া করবেন আপনার বক্তব্যের সময় আপনার মুখভঙ্গিমা ঠিকঠাকভাবে সে বক্তব্যের কথা গুলি ফুটে উঠছে কেন অর্থাৎ Posture gesture Facial expression eye concert ইত্যাদি বিষয়ে যদি আপনার দক্ষতা বা

জরতা কাজ করবে আপনি কোন সাহিত্য সভায় কিংবা শোক সভায় voice এ যে জায়গা থেকে কথা বলবে। নিশ্চয় কোন প্রতিবাদ সভায় voice এ সেই জায়গা থেকে কথা বলবেন না আয়োজনবেদিক কিংবা তীর্থের প্রয়োজনে অর্থের এই উঠানামই আপনি পারদর্শী না হলে অথবা আপনার যদি এইটা মনে হয় আপনার কন্ঠ থেকে উচ্চারিত শব্দ স্রোতা কিংবা দর্শকের কাছে শুতি মধুর না লাগতে পারে তবে মঞ্চে কথা বলার সময় আপনার মধ্যে ভয়াবহ রকম সংকোচ এবং জড়তা কাজ করবে একজন উপস্থাপক কিংবা বক্তার সফলতা নির্ভর করে দর্শকের উপর আপনি যত ভালো উপস্থাপনা কিংবা বক্তব্য প্রদান করেন না কেন দর্শকদের কাছে তা ভালো না লাগলে দিনের শেষে আপনাকে ব্যর্থই বলা হবে তাই আপনি কোন অনুষ্ঠানে কথা বলছেন সেখানে কোন বয়সে? কোন celebration দর্শক আছেন তারা কোন মতপথের তাদের প্রত্যাশা কি অর্থাৎ

কিছু ধারণা না নিয়ে কথা বলা শুরু করেন তবে আপনার উপস্থাপনা বা বক্তব্য শুরু করার কিছুক্ষণের মধ্যে সবকিছু এলোমেলো হতে থাকবে অপ্রাসঙ্গিক সবকিছু টেনে এনে আর যদি বিষয়বস্তুকে গুলিয়ে ফেলবেন আর তখনই ভয়ের জড়তা আপনাকে চেপে ধরবে সবকিছু দিয়ে জগাখিচুড়ি করে দর্শকদের কাছে পেতে হবে চরম বিস্তৃত আপনি নিজের ব্যক্তিত্বের সম্পূর্ণ না হলে আপনার উপস্থাপনা কিংবা বক্তব্য কখনোই দর্শক মন্ডিত হবে না আপনার উপস্থাপনা কিংবা বক্তব্যের কোনো না কোনোভাবে আপনি ব্যক্তিত্বের প্রকাশ ঘটবেই আর সেখানে দর্শকদের যদি আপনাকে ব্যক্তিগত সম্পর্ক না মনে হয় আপনাকে তারা প্রত্যাখ্যান করবে আর জেই মুহূর্তে আপনার মনে হবে দর্শক আপনাকে প্রত্যাখ্যান করছে তখন থেকে আপনি nervous হতে থাকবেন। ভয় এবং জনতা আপনাকে আসতে পৃষ্টে জড়িয়ে ধরবে

ভয় ও জড়তা দূর করে আত্মবিশ্বাসকে চেপে উঠে আপনার উপস্থাপনা কিংবা বক্তৃতার মাধ্যমে কিভাবে মুহূর্তের পূর্ব অনুষ্ঠানকে জমিয়ে তুলতে পারেন জেনে নিন কি করতে হবে আপনাদের কি ভয় ও জড়তা দূর করে সাবলীল ভাবে যে কোন মঞ্চে উপস্থাপনা কিংবা বক্তব্য প্রদান করতে চাইলে performance এর আগে আপনাকে অবশ্যই ঠিকঠাক

সুস্পষ্টভাবে ধারণা নিয়ে রাখতে হবে মনে রাখবেন বুদ্ধিমানরা কথা বলার আগেই তিনি কি বলতেন এই বিষয়ে ভালোভাবে ভেবে নাই কিন্তু মূর্খরা কোন কিছু না ভেবে কথা বলা শুরু করে দেয় আর এলোমেলো ভাবে নানান কিছু বলতে থাকে যা দর্শক শ্রোতাদের কাছে চরম বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তাই শব্দে যথাযথ প্রিয়োগ আর চমৎকার বাক্য জন্য মাধ্যমে আকর্ষণীয় ভাষায় আপনাকে উপস্থাপনা কিংবা বক্তব্য শুরু করতে হবে আর চমৎকারভাবে আপনার উপস্থাপনা বা বক্তব্য শুরু করতে চাইলে ভাষার প্রতি আপনার ভাল দক্ষ থাকতে হবে এবং শব্দভাণ্ডার সমৃদ্ধ হতে হবে এইজন্য আপনাকে নিয়মিত বই পড়তে হবে অন্যের কোন বিকল্প নাই গল্প কবিতা কিংবা বিখ্যাত লেখকদের কলাপ পড়ার অভ্যাস করতে হবে উপস্থাপন যখন বক্তা কে বক্তব্য প্রদান করার জন্য direct এ আমন্ত্রণ জানাতেন তখন তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে আপনার আসন থেকে উঠে দাঁড়াবেন আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য শুরু করুন আপনার আত্মবিশ্বাসী আপনাকে সকল বাঁধাকে অতিক্রম করে দেবে আর উপস্থাপক এবং বক্তব্য তাও উভয় ই শুরুর আগে অনুষ্ঠান উপস্থিত অতিথিদের নাম গুলো ভালোভাবে জেনে নিতে হবে প্রয়োজন হলে একটি আমন্ত্রণপত্র সঙ্গে রাখতে হবে আপনার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য যে সকল অতিথিগণ উপস্থিত থাকবেন

অবশ্যই খেয়াল রাখতে হবে শুরুতেই শ্রোতাদর্শকদের উদ্দেশ্যে আপনি অনুষ্ঠান উপস্থাপনা কিংবা বক্তব্যের সময় interesting কোন প্রশ্ন ছুড়ে দিতে পারেন কিংবা অল্প সময়ের কোন গল্প দিয়ে আপনার উপস্থাপনা কিংবা ব্যক্তিত্ব শুরু করতে পারেন তবে সেই গল্পটি যদি সকলের কাছে অপরিচিত হয় তবে সেটি হবে আরো অসাধারণ আপনার উপস্থাপনা কিংবা বক্তব্য সুরুর সময় শ্রোতাদের জন্য চমকে যাওয়ার মত কোন তথ্য দিয়ে

এটি সবচেয়ে কার্যকরী উপায় আর এই technique গুলো apply করেই শুরুতেই একজন বক্তা এবং উপস্থাপক সকল সকলের দৃষ্টি আকর্ষণ করে সকলকে তাক লাগিয়ে দেয় তবে এটা মনে রাখবেন শুধু শুরুতেই নয় পুরো অনুষ্ঠানে দর্শকদের মতামত কে গুরুত্ব দিয়ে আপনার উপস্থাপনা কিংবা বক্তব্য প্রদান করতে হবে তাদের প্রতিক্রিয়া লক্ষ্য রাখতে হবে প্রয়োজন হলে উপস্থাপন শুইলিটি বা বক্তব্যের পরিবর্তন আনতে হবে তারা বিরক্ত বোধ করলে তাদেরকে উত্তরের রাখার জন্য বিভিন্ন technique apply করতে হবে। মজার কোন খেলা কোন গল্প কিংবা কৌতুকের মাধ্যমে তাদের মনোযোগ ফিরিয়ে আনার চেষ্টা করতে পারেন মঞ্চ ওঠার আগে দর্শক ছেড়ে কিছু মানুষের সঙ্গে আপনি পরিচিত হয়ে নিতে পারেন এতে করে যখন আপনি মঞ্চে উঠে কথা বলবেন তখন আপনার মধ্যে ভয় তৈরি হওয়ার সম্ভাবনা কম থাকবে Performance এর ক্ষেত্রে আপনার Posture Gesture Facial expression eye concert ঠিক রাখার জন্য মাঝে মাঝে আপনাকে কিছু বিষয় অনুসরণ করতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে উপস্থাপনা এবং বক্তব্যের practice করুন পরিবারের লোকজন কিংবা close circle এর কয়েকজনের সামনে এই practice টি করতে পারলে তা হবে আরও কার্যকরী এক্ষেত্রে আপনার উপস্থাপনা বক্তব্য অনুশীলনের মুহূর্তটি smart phone video তে ছাড়ুন করে আপনি নিজেই দেখে নেবেন আপনার মুখভঙ্গি হাতের নাড়াচাড়া শারীরিক অন্যান্য movement আপনার কেমন লাগছে? এখন একটা কথা সবসময় মনে রাখবেন উপস্থাপনা ও বক্তব্য প্রদান করতে গিয়ে আপনি যা বলবেন

আর আপনাকে face করতে হবে না বরং আপনার চমৎকার বাচনভঙ্গি ও অঙ্গভঙ্গির কারণে আপনার বক্তব্য এবং আপনার উপস্থাপনা সোতা দশকদের কাছে অসাধারণ হয়ে উঠবে ভয় ও জড়তাহীন ভাবে আপনি

সেটাও গুরুত্বপূর্ণ কথা বলার সময় সর কখন উঠাতে হবে কখন নামাতে হবে সে ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে প্রয়োজন অনুযায়ী আপনার কন্ঠে পরিবর্তন মেনে আপনার দর্শকদের কাছে পৌঁছে দিতে হবে আর Voice এ নানাবিধ সমস্যা অবশ্যই নিয়মিত শরের চর্চা বা অনুশীলন করতে হবে নিজের ব্যক্তিত্বকে বক্তব্যের মাঝে ফুটিয়ে তুলতে হবে সব সময় নিজের মতন করে কথা বলুন সাবলীল এবং

তার আগে অবশ্যই অনুষ্ঠানের বিষয়বস্তুকে ঠিক রেখে অনুষ্ঠানে মেজাজ বুঝে খুব গুছিয়ে সুন্দরভাবে একটি script তৈরি করতে হবে। কিভাবে একটি অনুষ্ঠানের উপস্থাপনা কি তৈরি করা যায়। এ বিষয়ে

উপস্থাপনা এবং বক্তব্যের যে video গুলো রয়েছে সেই video গুলোতে আমি যে tips গুলো দিয়েছি এ বিষয়গুলি আপনি যদি নিয়মিত চর্চা করেন আমি নিশ্চিত করে বলতে পারি ভয় এবং জরতা দূর করে একজন জনপ্রিয় উপস্থাপন কিংবা দর্শক মন্ডিত